সামনে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে।

সামনে একটি এস্টেট ব্যাঙ ও এ_টি_এম ওপিস দেখা যাচ্ছে।

মঞ্চে অনেক সেলেমেয়ে সার্কাস দেখাইতেসে।

সামনে একটি ইস্ লোগ ইস্কুটি নিয়ে দাঁড়িয়ে আসে।

মাটে দুটি পুলিশ দাঁড়িয়ে রয়েসে।

সামনে একটি ফুল গাস দেখা যাচ্ছে।

রুমটিতে অনেক সেয়ার রয়েসে ।

সামনে একটি পেট্রোলের গাড়ি দেখা যাচ্ছে।

সামনে একটি বিমান ঘাঁটি দেখা যাচ্ছে।

রোডে একটি মানুষ দেখা যাচ্ছে।

পাশে একটি রোয়াল দেখা যাচ্ছে।

সামনে একটি পুজা মণ্ডপ দেখা যাচ্ছে।

মন্ডপটিতে একটি সাইনবোর্ড লাগানো রয়েসে।

রাস্তার পিছন পাশে একটি কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে।

মানুষটির পিছনে একটি দরজা দেখা যাচ্ছে।

নদীতে একটি নৌকা একটি মাঝি রয়েছে।

মাঠের পাশে একটি রাস্তা দেখা যাচ্ছে।

দোকানে অনেক কালারিং কালারিং শার্টও রয়েস--।

রুমে একটি সার দুটি মেডাম রয়েসে।

সামনে দুইটি দুকান দেখা যাচ্ছে।